ওইদিকে আমরা একটি দোকান দেখতে পারছি।

বক্সের ভিতরে অনেক জামা প্যান্ট সাজানো আছে।

অনেক পর্দা ঝোলানো দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি মসজিদ দেখতে পাচ্ছি।

এখানে দেওয়ালে দুইটি জালনা দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি বেডরুম দেখতে পাচ্ছি।

বিলটির পাশে দুইটা লোক বসে আছে।

দেওয়ালে অনেক জামাকাপড় সাজানো দেখা যাচ্ছে।

ওপর কয়টি লাইট লাগানো আছে।

ওখানে একটি পাকা রাস্তা রয়েছে।

পেছনদিকে একটি বাড়ি দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এটার মধ্যে দুইজন লোক বসে আছে।

দোকানের ভিতরে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে।

ওখানে কয়েকটি বড়ো বড়ো টেবিল আছে।

ছবিটিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছি।

এর মধ্যে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে।

গাছের পাশে কতগুলো মানুষ বসে রয়েছে।

ভিতরে বসার জন্য কতগুলো ব্রেঞ্চি রয়েছে।

তিনজন পুরুত মহাশয় দাঁড়িয়ে আছে।

আয়নার সামনে একটি চেয়ার দেখা যাচ্ছে।

জায়গাটিতে একটি বাড়ি দেখা যাচ্ছে।

ভেতরে অনেকজন লোক দেখতে পারছি।

ছবিটিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছি।

প্যাকেটের উপরে যাদের দাম দেওয়ার আছে।

দোকানটি লাল রঙে রঙ করা।